আর এই টমেটোগুলি প্রায়ই লাল।

আর এই নুতন মেডিকেলের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলা ঔষধ।

এই ছবিটির মদ্যে একটা বড় ইস্কুল ঘরের মতো দেখা যাইতাসে।

আর এই বাজারের মইধ্যে অনেকজন মহিলাকেও দেখতে পাওয়া যাচ্ছে অনেকজন পুরুষকে দেখতে পাওয়া যাচ্ছে।

আর এই বাজারের মধ্যে অনেকটা ছোটো ছোটো দোকানও রয়েছে।

বাড়ির উপরে একটি বোর্ড রয়েচে সাইনবোর্ড সাইনবোর্ডে ল্যাখা লয়েচে লস্কর ইলেকট্রনিক হাউস আর একানে হচ্ছে বাগাবাজারে দেখা যাচ্ছে এড্রেসটা।

এই ছবিটি দেহে একটি বড় একটা জিনিস দেখতে জায়গা দেখতে পাওয়া যাইতেসে।

একানে আরো দুই চারজন মানুষ দেখা যাইতাসে আর সামনের মইদ্যে কিছুটা জলাশয়ের মতো একটু জলও দেকা যাইতেসে।

ব্যানারটিতে লেখা রয়েছে পতঞ্জলি আর এখানে আরও কয়েকটি ওষুধের ছবি।

এই চবিটির মধ্যে একটা সূর্যর চবি দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি বড়ো রাস্তা দেখা যাচ্ছে।

তাদের খোলা মাঠের মইদ্যে দুই তিনটা অটো দেখতে পাওয়া যাচ্চে।

এখানে অনেকগুলা ছাত্রছাত্রী দেখতে পাওয়া যাচ্ছে।

এই চবিটির মদ্যে একটা ইস্কুল দেখতে পাওয়া যাচ্ছে।

এই রাস্তার পাশে আরো দুইটে দুইটি গাড়ি বাইক গাড়িটি রাখিয়া ক দেখা যাচ্ছে।